আহ ওখানে কোনো অফিস থাকলে অফিস এর লোকরা এই টাইম এ আহ লাঞ্চ টাইম এ খেতে আসে। সবাই হচ্ছে--

গাছগুলো শিশির দিয়ে ঝাড়া জায়গায় ভিজে ভিজে থাকে।

আ প্রে করার সময় যে যার নিজেদের যত মন ব্যাথা।

এই জামাকাপড় দোকান যেখানে দেখতে পাচ্ছি ছেলেদের যাবতীয় সবকিছু এখানে পাবা যায়।

তাঁর সাথে আছে আহ রাজমা ।

বাব সুন্দরবনের দিকে গেলে অনেক হরিণ পায় দেখতে যেখানে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়।

এটা জগন্নাথ মন্দিরের আ চার নম্বর গেট ।

বা কোনো বন্ধু বা কোনো অফিসিয়াল বা কিছু আহ আমাদের প্রয়োজনীয় জিনিস যদি কারোর কাছে দেবার হয় সেটা আমরা পোস্ট অফিস এর মাধ্যমে দিয়ে থাকি।

এবং ঘরের মধ্যে আ কর্নার -এ লাল সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগ --